এই ছবিতে একটি পপের দোকানের ভিতরের দৃশ্য দেখা যাচ্ছে।

আশেপাশে বেশ কয়েকটি গাছপালাও দেখা যাচ্ছে।

একটি গোল আকারের লোগো রাখা আছে বলে মনে হচ্ছে।

এছাড়াও বড়ো ভবনটির ছাদের উপরে বেশ কয়েকটি জলের টেঙ্কিও দেখা যাচ্ছে।

নদীর পাশে একটি ছোট গাছের ছোপ এবং একটি সবুজ ডাস্টবিন দেখা যাচ্ছে

নদীর বানের ওখানে একটি গাড়িও রয়েছে।

আশেপাশে বেশ কিছু গাছপালাও রয়েছে।

ছবিতে একটি রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে।

রাস্তার সাইডে বেশ কিছু দোকান রয়েছে।

গেটটির পিছনে বেশ কিছু ভবন দেখা যাচ্ছে।

একটি গালামাল দোকান এবং বেশ কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এছাড়া বাগানের মধ্যে বেশ কয়েকটি ব্রেঞ্চ লাইনভাবে সাজানো রয়েছে।

গোদামঘরটির রং সাদা ও নীল।

ছবিতে একটি বিশাল জঙ্গলের দৃশ্য দেখা যাচ্ছে।

বিভিন্ন ধরনের ফুল সাজানো রয়েছে।

একটি শাড়ি ছড়ানো রয়েছে এবং শাড়িটির মধ্যে আরও চারটি উম আলদা আলদা কালারের শাড়ি রাখা রয়েছে।

এই ছবিতে একটি নির্মাণ সাইড দেখা যাচ্ছে।

অন্য যন্ত্রটির সামনে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।

ভবনের মধ্যে বেশ কয়েকটি জালনা রয়েছে জানলাটি খোলা রয়েছে।